খুব সুন্দর লাগছে এদেরকে লাল জামাতে লাল কালার আসলে আমার খুবই পছন্দ আপনার ও হয়তো হবে।

এই ছবিটিতে আপনারা একটি ছেলেকে দেখতে পাচ্ছেন যেই ছেলেটি একটি জিম -এর মধ্যে আছে এবং আসলে একটি ছেলে নয় অনেক ছেলেই আছে যারা জিম -এতে আছে।

এই ছবিটাতে-এ আপনারা লক্ষ্য করছেন একজন মানুষকে মানুষটিকে দেখে ইঞ্জিনিয়ার মনে হচ্ছে।

এই ছবিটিতে আপনারা একটি মাছের দোকান দেখতে পারছেন যেখানে বিভিন্ন বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে।

এই ছবিটির আপনারা দেখতে পারছেন অনেকগুলি শিশু একসঙ্গে বসে পড়াশুনা করছে যেটি অনেক ভালো লাগছে দেখতে ছবিতে --